এটি নিকো পার্ক -এর ভিতরের ছবি | নিকো পার্ক -এর ভিতর --

এবং মসজিদে সবাই আসে নামাজ পড়তে | তিনবার নামাজ নিষ্ঠাবান ভাবে মুসলমান ভাইয়েরা নামাজ পড়ে ।

এখানে মানুষেরা যায় জিনিসপত্র কেনে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে ।